অ্যা ব্যাট করছে। এই সাইড -এ একজন তাকে ইন্সট্রাকশন দিয়েছে। দূরে আর একজন ব্যাট হাতে নিয়ে চলে আসছে। এই --

একজন সাইড -এ ব্যাগ নিয়ে রয়েছেন আর একজনের পিঠে ব্যাগ রয়েছে। ভিতরে ফ্যান দেখা যাচ্ছে দুটি ব্ল্যাক কালার -এর।

অ্যা ফ্যানা টাইপ -এর উৎপন্ন হচ্ছে। আর ঝর্ণার জলের কালার পুরো ঘোলাটে। দু-ধারে --

অ্যা ফ্যানা টাইপ -এর উৎপন্ন হচ্ছে। আর ঝর্ণার জলের কালার পুরো ঘোলাটে। দু-ধারে --

সামনে দুটি চেয়ার দেখা যাচ্ছে।

সামনে দুটি চেয়ার দেখা যাচ্ছে ।

কয়েক জন ভদ্রলোক মাথায় ফেট্টি বেঁধে কাজ করছে। এই সাইড -এ একজন ভদ্র লোক রেড কালার -এর শার্ট পরে তিনিও কাজ করছেন।

কিছু ছোট ছোট গুল্ম জাতীয় গাছ দেখা যাচ্ছে। দূরে কিছু পাহাড়ের মত জিনিস দেখা যাচ্ছে।

দু-ধারে কিছু গাছপালা রয়েছে এবং নীল আকাশ দেখা যাচ্ছে।

দু-ধারে কিছু গাছ পালা রয়েছে এবং নীল আকাশ দেখা যাচ্ছে।

প্রত্যেকের হাতেই বিভিন্ন রকমের অস্ত্র দেখা যাচ্ছে। তাদের গায়ে বস্ত্র রয়েছে মোটা টাইপ -এর।

টেবিল দেখা যাচ্ছে চেয়ার দেখা যাচ্ছে একজন ভদ্রলোক বসে রয়েছেন।

টেবিল দেখা যাচ্ছে চেয়ার দেখা যাচ্ছে একজন ভদ্রলোক বসে রয়েছেন।

একটি বাঁধানো জায়গা দেখা যাচ্ছে সেখানে বসার জায়গা রয়েছে।

এখানে দেখা যাচ্ছে একটি গাড়ি ওয়াইট কালার -এর যেটি একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে আছে।

একটি পুলিশ -এর ব্যারিকেড করা রয়েছে। একটি চেয়ার রয়েছে। পিছন দিকে একটি বিল্ডিং রয়েছে। তার --

আর আসবেস্টারের বাউন্ডারি করা রয়েছে। দূরে একটি একতলা বিল্ডিং দেখা যাচ্ছে। নারকেল গাছ দেখা যাচ্ছে এবং বড় বড় কিছু গাছ দেখা যাচ্ছে।

সে এবং দূরে একটি নদী দেখা যাচ্ছে। নদীর এক সাইড দেখা যাচ্ছে আরেক --

দূরে আরেকজন ভদ্রলোক হোয়াইট কালারের ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছেন। কিছু গাছপালা দেখা যাচ্ছে।

দূরে আর একজন ভদ্রলোক ওয়াইট কালার -এর ড্রেস পরে দাঁড়িয়ে রয়েছেন। কিছু গাছ পালা দেখা যাচ্ছে।

কয়েকটি গাড়ি রাখা রয়েছে। একটি ওয়াইট কালার -এর একটি অ্যাশ কালার -এর। একটি ইয়েলো বিল্ডিং দেখা যাচ্ছে। কিছু গাছ পালা দেখা যাচ্ছে। আকাশ দেখা যাচ্ছে।

এখানে দূরে একটি অ্যা গম্বুজ টাইপ -এর বিল্ডিং দেখা যাচ্ছে। তার সাইড -এ --

এখানে একটি অনুষ্ঠানের স্টেজ সাজানো রয়েছে এবং একটি রেড কালার -এর কার্পেট পাতা রয়েছে।

দেওয়ালে কয়েকটি এল.ই.ডি. টি.ভি. টাঙ্গানো রয়েছে এবং এয়ার কুলার দেখা যাচ্ছে কিছু। সামনে কিছু --

অ্যা লাইট পোস্ট দেখা যাচ্ছে। পাশে কিছু গাছ পালা রয়েছে।

কয়েকটি মাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে প্লাটফর্ম -এ এবং একটি মিডল -এর লাইন দেখা যাচ্ছে যেটি সম্পূর্ণ ফাঁকা।

কয়েকটি মাল গাড়ি দাঁড়িয়ে রয়েছে প্লাটফর্ম -এ এবং একটি মিডল -এর লাইন দেখা যাচ্ছে যেটি সম্পূর্ণ ফাঁকা।

এখানে দেখা যাচ্ছে অ্যা কো প্রত্যেকে প্রত্যেকের হাত ধরে কিছু ডান্স পরিবেশন করছে। প্রত্যকের মাথায় রয়েছে রেড কালার -এর ক্যাপ ।

অ্যা কফি -র কাপ দেখা যাচ্ছে। একজন ওয়াইট কালার -এর ড্রেস পরা তিনি একটি -র কাপ হাতে নিয়ে রেখেছেন। তার হাতে একটি --

সামনে কিছু বসার জায়গা রয়েছে। একজন ভদ্রলোক ওয়াইট কালার -এর ড্রেস পরে জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে। এই সাইড -এ একটি বেসিন টাইপ -এর রয়েছে।

সামনে কিছু বসার জায়গা রয়েছে। একজন ভদ্রলোক ওয়াইট কালার -এর ড্রেস পরে জিন্স পরে দাঁড়িয়ে রয়েছে। এই সাইড -এ একটি বেসিন টাইপ -এর রয়েছে।

অ্যা শোকেস -এ কিছু জিনিস পত্র সাজানো রয়েছে। একটি মেয়ের চুলে কালার করার মেশিন রয়েছে।